দোকানটি বেশ সাজানো এবন রঙিন।

সাইনবোর্ডে ক্যাফের লোগোও দেখা যাচ্ছে।

এই ছবিটি একটি নির্মাণ সাইট -এর যেখানে একটি বড়ো স্টিল -এর কাঠামো স্থাপন করা হচ্ছে ।

বিভিন্ন রঙ্গের পোশাক পরা লোকজনের মধ্যে বয়স্ক এবং শিশুরাও আছেন।

ছবিতে দুইটি বড়ো ওভার প্লেট ভর্তি বিরিয়ানি রয়েছে।

কয়েকটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল সারিবদ্ধ ভাবে রাখা আছে।

এই ছবিতে একটি রাস্তার ধারে খাবার বিক্রেতার পরিবেশ দেখা যাচ্ছে।

এই ছবিতে কিছু হাঁস পাথরের ওপরে বিশ্রাম নিচ্ছে যা একটি জলাশয়ের কাছাকাছি অবস্থিত ।

পটভূমিতে একটি কাঠের প্লাটফর্ম দেখা যাচ্ছে যেখানে কিছু লোক দাঁড়িয়ে হাঁসগুলিকে পর্যবেক্ষণ করছে।

এই ফটো -টিতে একটি উজ্জ্বল রঙ্গের ভবন দেখা যাচ্ছে।

ভবনটির উপরে সার্কিট হাউস লেখা রয়েছে।

সম্ভবত এটি পতাকা উত্তোলন অনুষ্ঠানে--

দোকানটির সামনে একটি নীল রঙ্গের সাইকেল রাখা আছে।

পিছনের ওয়াল -টির ওপর একটি থামসাপ - এর বোতল লক্ষ করা যাচ্ছে।

পেছনের দিকে কিছু সবুজ গাছপালা দৃশ্যমান।

এই ছবিটি একটি ডেন্টাল আঃ ক্লিনিক -এর অভ্যন্তরের ছবি।

এই ছবিটি একটি অফিস -এর অভ্যন্তরের দৃশ্য দেখাচ্ছে।

ছবির পেছনের দিকে কিছু মানুষ কাজ করছে।

যেখানে একজন বিক্রেতা চেয়ারে বসে রয়েছেন এবং তার সামনে বিভিন্ন ধরনের সবজি সাজানো রয়েছে।

বামদিকের ভবনটি লাল রঙের।

সম্ভবত এটি একটি ধর্মীয় বা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে।

ছবিটি রাতের সময় তোলা হলে হয়েছে।

এই ছবিতে একটি খেলার মাঠের দৃশ্য দেখা যাচ্ছে এখানে কিছু গাছপালা এবং বিভিন্ন রঙের পাইপ গুচ্ছ রয়েছে।

মাঠের পাশে একটি পাকা রাস্তা দেখা যাচ্ছে।

ছবিতে গাড়ির ইঞ্জিনের বিভিন্ন অংশ দেখা যাচ্ছে।